মানে একদিকে ভালোই হলো তবে কি বলতো আমি যে school পড়তাম তবে ওই school থেকে মানে কি বলবো এই school টা অনেক মানে উন্নত মানের আমি যে এখন বর্তমানে পড়ছিলাম আমাদের এই তো আমাদের school থেকে এই school থেকে যেখানে ছোট থেকে পড়েছিলাম সেখান থেকে এই school টা অনেক উন্নত মানে সবকিছুর দিক থেকে তোমার এমনি শিক্ষাপ্রতিষ্ঠান বা এবং চারিদিক থেকে অনেক অনেক সুবিধা হ্যাঁ তাহলে তো বলতে হয় খুব ভালো একটা দিক দেখাও তোমার ওখান থেকে এসেছো দুই বছরে যে দুবছর যে তুমি এখানে পড়েছ এখানটা তোমার দুবছরের মধ্যে খুব ভালো লেগেছে মানে বলতে গেলে school টা সত্যিই খুব ভালো তাহলে ওখানকার পরিবেশ টা বা school এর শিক্ষক বা শিক্ষার পদ্ধতি বা বলতে গেলে school এ যে চারপাশে হোটেল আছে এটা ঠিকই বলেছো আর আর কি বলবো মানে আমাদের যে ground আমাদের যে আমি যেখানে যে মানে

কি বলবো মানে আমাদের এই school টা মানে চারদিক থেকে সব ধরনের ধরো গাছপালা আছে ধরো মানে কি বলবো ground টা এত সুন্দর মানে ভালোভাবে যত্ন নেওয়া হয় মানে অনেক কিছুই আছে মানে খুব ভালো লাগে বুঝলে দুবছর পরে তুমি আহ ওখানে যে আমি যে পাঁচ বছর পড়েছি ঠিক আছে ওখানে যতটা আমি মানে ভালো মানে বুঝতে পারিনি তো এখানে হচ্ছে দুটো বছরে আমি অনেক কিছু মানে জানতে পেরেছে মানে কি বলব আর কি মানে অনেক ভালো লেগেছে school টা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

আমিও school সম্পর্কে শুনব তার পরে তোমার যেটাতে তুমি এখন পড়ছো মানে eleven twelve সে সম্পর্কেও আমি শুনবো তুমি কি বলো দুটোর মধ্যে কোনটা সবথেকে better পালন করা হতো কিংবা কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগতো? মানে কি বলতো ঐ স্কুলে একটাই school একটাই problem ছিল মানে তোর যে বললাম না যে সব তো সমান না এবার ধরো আমি এখন যে বর্তমানে পড়তাম যে বিদ্যাপীঠে ওখানে ধরো মানে গ্রামের মানুষগুলো অনেক ভালো হ্যাঁ আর ওখানে কি বলতো মানে ওখানে মানে কি বলব একটু problem ছিল কারণ কারন গ্রামের মানুষগুলো এতটাও মানে চারিদিকে সাহায্য করত এবার ধরা হতো এটা লাগবে ওটা লাগবে আহ সেটা ধরো দিত না ঠিক আছে তো এ গুলো দিয়েছিল আহ মানে সব বিষয়ে দিত আর কি গ্রামের মানুষ ওখানে ধরো সেরম কিছু পেতাম না যে হয়তো ছোটখাটো একটা অনুষ্ঠান করতাম হয়তো একটু সময় বাচ্চারা বাচ্চা গুলো হয়তো আহ মানে নাচ প্রতিযোগিতা নিতো হয়তো বা এরকম কিছু খেলা হতো

মানে ওরাওতো করছে ওরা অন্তত মানে আমাদের teacher করছিল আর কি যেখানে পড়তাম আগে তো ওরা বলতেছে ভালোভাবে করতে চাইতো তো এবার দেখো এবার তো ওরা একটা কথা বললাম না যে তারা হয়তো অন্য যারা মানে কি বলবো অন্য যারা এখানে প্রতিষ্ঠিত হয়েছে বা ওরা কিছু জানেনা যদি সেরকম কিছু না পাওয়া যায় তাহলে কিরকম কি করে হবে বল এবার ওরা কিনতে চাই যে ভালোভাবে হয় মানে এরা চায় না যে করতে চায়না তবে করতে চায় তবে ধরো গুলো পারছে না এবার তো না পেলে তো হবেনা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

ওখানকার পাশের জনগণকে বুঝতে হবে যে school টা কিন্তু আমাদের সকলেরই মানে এখানে আমাদের যে ছেলে মেয়েরা পড়াশোনা করবে বা পড়াশোনা করার সুযোগ পাবে এবং তারা ভালোভাবে মানুষের মত মানুষ হয়ে উঠবে ফলে কিন্তু এখানকার শিক্ষক school কমিটি বা school কর্তৃপক্ষকে কিন্তু সেখানকার জনগণ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু শিক্ষাব্যবস্থা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে ফলে কি হবে এই শিক্ষাটা নিতে বা দিতে শিক্ষকদের কোন অসুবিধা হবে না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 এবার যদি না পায় এবার ধরো support না পায় ঠিক আছে একটা school আছে গ্রামে ধরো হয়তো এই school টাকে হয়তো গ্রামের লোকেরাই হয়তো জনগণের রায়ে হয়তো কিছু ক্ষতি করতে চাইছে তাহলে তো হবে না জনগণের রায়ে হয়তো কিছু ক্ষতি করতে চাইছে তাহলে তো হবে না school প্রতিষ্ঠিত হয়েছে তখন আসলে মাস্টার হয়তো আসলে আসলে কিন্তু মানে পরিচালনা করবে সেটা না তো সেটা মানে কি বলতো ওটা কিন্তু গ্রামের জনগন কেউ বুঝতে হবে যে না একটা school আছে কারণ এখানে আমার যে পরবর্তী যারা আছে যে মানে যে বাচ্চাগুলো আছে তারাও পড়বে সেটা একটা ভেবে নিয়ে মানে কাজ করতে হবে তবেই সব আহ সবাই সব তো সমান না ধরা হয়তো কিছু কিছু গ্রামে আছে এরকম মানে অসুবিধা করে school কে নিয়ে এরকম কিছু বুঝলে এরকম হ্যাঁ সেটাই সেটাই খুব একটা তুমি ভালো বললে বা আধুনিক school সম্পর্কে খুব একটা সুন্দর অভিজ্ঞতা share করলে এবার দেখো তোমায় আমি একটা বলি মানে কি হয় এই school life টা মানে এমন যেখানে প্রাথমিক শিক্ষা মানে হয় আরকি প্রাথমিক শিক্ষার প্রসার হয় বলতে গেলে সেখান থেকে school life এর কোন একটা student বা কোন একটা ছাত্র যদি ভালোভাবে পড়াশোনা করে বা school টাকে যদি ভালোভাবে নেয় ভালোভাবে কিন্তু ঐ জায়গাটাতে হ্যাঁ একটা হয়ে যায় না তার মধ্যে তাহলে কিন্তু সে পরবর্তীকালে শিক্ষার প্রতি তাকে কিন্তু

school মানে কি বলতো school মানে হচ্ছে আমাদের school মানে school life টা এমনই মানে পড়াশোনার সাথে সাথে কিন্তু ধরো অনেকটা মানে কি বলবো মানে করছি মানে কি বলবো মানে অনেক মানে moments আছে মানে কি বলবো তো আছে মানে সময় গুলো হয়তো আছে ওগুলো ধরো হারিয়ে গেলে মানে খারাপ লাগে এরকম ব্যাপার তবে school life টা সত্যি মানে কি বলব school টাকে ছেড়ে এসেছি এবার ধরা হয়তো আমরা এই কলেজে পড়ছি দেখো তুমি একবার বুঝে নাও এই যে আহ কলেজে কিন্তু মানে অতটা ভালো লাগে না ধরো কলেজ তো সবাই যাচ্ছে না ঠিকমত হ্যাঁ এবার ধরা বিভিন্ন উম কাজে যাচ্ছে মানে আর কি আহ আহ ঠিকমতো যাওয়া হয়না এবার ধর school থেকে চলে এলাম এরকম কিছু হয়না আর কি এরকম ব্যাপার school life এর টা হচ্ছে school life এরা হচ্ছে best আমরা কিন্তু এখনো হচ্ছে অনেক miss করি হ্যাঁ বাহ তুমি এটা কিন্তু খুব ভালো বললে আর খুব ভালো লাগলো school life এর অভিজ্ঞতা আমি তোমার সাথে আমি share করলাম তুমি আমার সাথে share করলে আহ ভালো একটা school life টা কলেজ লাইফে এসে আরেকবার যদি আমরা school life সুযোগ পেতাম তাহলে আরো সুন্দরভাবে কিন্তু আমরা সেটাকে অনুভব করতাম বা realize করতাম উম বা ভালভাবে কাটানোর একটা সুযোগ পেতাম খুব ভালো লাগলো তোমার সাথে এ ব্যাপারে আলোচনা করে আজ তো ধরো অনেক কথা হল আমাদের school সম্পর্কিত বা কলেজ সম্পর্কিত পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে বা school এর ভালোলাগা খারাপ লাগার দিক বা memories নিয়ে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এই ব্যাপারে আমরা হয়তো কোন একদিন এরপরে ঠিক আছে বেশ তাহলে হ্যাঁ ভুলে যেওনা ফোন করবো আবার ঠিক আছে বেশ তাহলে পরে কথা হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই তোমাকে ফোন করব তা একটু ভালোভাবে থেকো এখন তো সময় টা মানে খুব খারাপ মানে weather change হচ্ছে ফলে বিভিন্ন রকম ধরো অসুস্থ এর সম্ভাবনা মানুষের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে তাই একটু ভালোভাবে থাকবে বাড়ির লোককে একটু একটু সাবধানে রেখো তো এই নিয়ে আমরা একদিন পরে আলোচনা করব school সম্পর্কিত তুমিও বলবে তোমার school সম্পর্কে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 ঠিক আছে।

আজ টুকু বলে একটা ছেলে নগেন কাকাদের বাড়িতে এসেছে কদিন হলো তার আবার বাবা নেই আর যে বলায় পাগলাকে দেখে এলাম বল মা ওর তো কেউ নেই তাহলে। আমাকে এখন সুখে রাখে মা যেন তবু বিশ্বাস করতে চায় না, মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে খিদে পেলে তুই বলিস না কেন আমি বুঝি বুঝতে পারি না ভাবিস? খুকু আর ও কোথায় গেল না, বললে school খুললেই এবার তো আমার শাড়ি লাগবে একটা লাল পেরে তোমার সেই পুরনো শাড়িটা আমাকে দেবে যেটা মেজখুড়ি তোমাকে দিয়েছিলো এক পুজোই। পুরনো হবে কেনো দেখি না কি হয় বাবাকে বলবে হুটোপাটি করে বই কিনতে হবে না আমার আমি পুরনো বই জোগাড় করছি ইংরেজি ইয়ে ইংরেজি, দিদি ভাইকে বলেছি কলকাতা থেকে নতুন এসেছেন দারুন ভালো জানো মা ভীষণ ভালোবাসেন আমাকে। ছিহ বই চাইতে গেলি কেন? চাইবো না। বারে মায়ের গলাটা দুহাতে জড়িয়ে ধরে খুকু ঠিক ছোট্ট মেয়ের মত মুখ হেসে উঠলো খিল খিল করে। তারপর বললে তুমি যদি আমার দিদিভাই হয়ে আসতে তাহলে তোমাকেও আমি বলে ফেলতাম আমার প্রায় আধপেটা খেয়ে থাকে জানেন দিদিভাই আমার বাবার তো চাকরি নেই আমাকে কটা বই কিনে দেবেন কিন্তু। কি দেবেন তো? বাইরের কাউকে বাড়ির কথা বলতে নেই মা। কেন? সঠিক কথা সোজাসুজি বলতে লজ্জা কিসের? একটু থেমে তারপর বলে আসলে কি জানো মা? তোমার মত কেউ যদি ভালবাসে তবেই তো তাকে এসব কথা বলা যায়। বল বলা যায়না? মা আর কথা বাড়ায় না মেয়ের সঙ্গে পিঠে হাত দেরি হলে ছেলেটা তার, ঘুমিয়ে পড়বে যে। অনেক রাত জেগে মায়েরা সঙ্গে সকালে তাই বেশকিছু দেরি হলো উঠতে বাঁশি মুখটা ধুতে না ধুতেই পিতা এসে খবর দিল দেখবি চল খিড়কির দূরে তোর জন্য দাঁড়িয়ে আছি কাদের একটা ছেলে ও তাড়াতাড়ি গিয়ে দেখলো ওমা এতো টুকু। সকাল না হতেই পালিয়ে গেছে এসো বাড়িতে এসো টুকুর একটা হাত ধরে ঘরের ভিতরে নিয়ে বসালো তারপর মাকে ডেকে বললে ওমা মা, এদিকে দেখো এই যে কাল সন্ধ্যেবেলা টুকুর কথা বলছিলুম এই টুকু ওরা আমাকে আগে বেলেঘাটায় থাকতো গতকালকে দু দুষ্টু সেই, টুকু আজকে হঠাৎ এত লাজুক হয়ে গেল কি করে? মুখ নিচু করে সেই যে বসেছে আর চোখে তোলে তাকাচ্ছে না কারো দিকে। খুব খুব মজা লাগছিল সেই দেখে। এমা তুমি না কলকাতার ছেলে? তবে এত ক্যাবলা কেন? কথা বল টুকু যেন আরো লজ্জা পায়। এবার মুখটা, কেমন রাঙা হয়ে আছে। আর না হেসে থাকতে পারে না দুহাতে টুকুকে জড়িয়ে ধরে বলে বোকা ছেলে কোথাকার আমার কাছে এত লজ্জা কিসের আদরে টুকুর চোখ দুটো বোধহয় ঝাপসা হয়ে আসে। হুমু বুঝতে পারে সরে যায় তারপর বলে একটু বসো। পিঠে খাবো দুজনে। টুকুকে পেয়ে হুমুর যেন বদলে যায়। সকালটা দারুন ঝলঝল করে ওঠে মনে হয়না, থাক থাক বাড়ি ফিরবে থাক বাড়ি থাকবে না কোনো টুকুকে নিয়ে ছুটতে ছুটতে কোথায় চলে যাবে দুইজন তার ঠিক নেই। যেদিকে খুশি বকুলতলার মাঠ পেরিয়ে দীঘির ধার হাটের বাজার রাস্তা ওদিকে নদী কাশবন পারলে নদী পেরিয়ে বালিপুর হাট হটাও, ঘুরে আসা যাবে হ্যাঁ হবে পারুলতলী নৌকা পেরিয়ে নতুন কোন পথ যেখানে টুকুকেও কেউ চিনবে না হুমু কেউ চিনবে না পাখির পালক বকুল ফুল তুত ফল দিয়ে, কাটিয়ে দিবে সারাদিন। সে এক ভারী মজা হবে তখন কিন্তু বলায় পাগলার তাহলে কিভাবে মুরগী বেচার মায়ের এদের, অনেকেই যে কোনো পথ চেয়ে বসে থাকে। কদিন আগে তো বেচারার হুম জন্য এক দিয়ে দিয়েছে ঘর থেকে মায়ের খোঁজ করেনি এখনো। পড়লে আটকে পরে অবশ্য মাকে সব স্বীকার করবে নিজেই বেচার দারুণ অসুখ খুব থেকেই দামি দামি ওষুধ কিনবে বেচার মা। না দিয়ে উপায় নেই। মা নিশ্চয় খুব রাগ করবে হুমুর উপর তা করুক কিন্তু বেচাটা যেন বেঁচে যায় কোন রকমে হুমু র সামনে লজ্জায় কিছু খেতে চায় না টুকু মুচকি মুচকি হাসে।

ভাইটা নিজের মনে খেলা করছে উঠোনে কাছে পিঠে থাকলেও ভয় নেই শুধু রান্না দূরেই যেন মা একটা কি সব করছে করুক গে। এইটুকু? টুকু? হ্যাঁ নাও চলো এবার school এর দিকে যাব আমাদের লক্ষী ছেলের মতো কোন কিছু নেই টুকু মাকে আড়াল করে কাগজের ঠোঙা টা নিয়ে টুক করে একসময়, দিব্বি দর দিয়ে বেরিয়ে যায় কোন হ্যাঁ চাদরটা নেই বলে একটু শীত করছে বৈকি কই এখনো তো মা আমার কিছু চোখে পড়েনি কেউ একবারও বলেনি তোর চাদর কোন তার চাদরটা কোথায় গেল? বলাই পাগলা বোধহয় ঘুমোচ্ছে তুমি কোনু সেই চাদরটা মত আরেকটা ছেড়া চটের থলি কে যেন চাপিয়ে দিয়ে গেছে। ওর পাশে কে আবার শুয়ে আছে গো ওটা? থাকতে গিয়ে কোন এক, একটু থমকে দাঁড়ায় কালো কুচকুচে কালো কানটা দেখেই টুকু বললে কুকুরটাও যেমন ঘুমাচ্ছে দেখো এই শুনেই একটু নড়ে উঠলো বলায় পাগলা ঘোলা ঘোলা চোখদুটো একটু খুলে বিড়বিড় করে বললে ও ব্যাটা কাল রাতে থেকে আমার কাছে এসে জুটেছে। ওর ও কেউ কোথাও নেই বোধহয় তাহলে কি আর, লোকের, টুকু বললে ও বলিস না আহ ও বলাই দা পিঠে খাবে? পিঠে? এই নাও কাগজের ঠোঙ্গা সামনে রাখতেই কোনরকমে উঠে বসলো বলাই পাগলা। ফ্যালফ্যাল করে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর প্রায় চারটা বলল তোমার শাড়ি নেই? সেই চওড়া লালপেড়ে শাড়ি? হুমু কেমন যেন অবাক হয়ে গেল, বললে কেন শাড়ি কি হবে? আর কোন উত্তর নেই টুকু খুসখুস করছে খুসখুস করছে হুমু মনে মনে ভাবছে ঠাকুর নিশ্চয়ই ওর প্রার্থনা মঞ্জুর করেছে কালকে। তা না হলে আজকেই বলায় পাগলাকে এমন সুস্থ লাগছে কেন। কই আরতো পা কাঁপছে না। আর তো কই বলছেনা যুদ্ধ করবো না করবো কেন আমি কি পাগলা? কিন্তু ও কি,

একবার শুধু পড়ে আসবে তুমি তারপর কথা বোধহয় সর জুড়িয়ে আসছিল আবার সামনে নিয়ে বললে তুমি শুধু একবার তোমাকে দেখব আমি শুধু একবার তোমাকে দেখবো একটিবার তারপর আবার এই, একটু দম নেবে ডানহাতে একটু বালিতে চোখের জল মুছে বললে লাল শাড়ি না পড়লে মাকে আমার মানায় না। তুমি বল? বলতে বলতে মাথা ছুয়ে কাঁদতে লাগল ভেউ ভেউ করে। টুকু কিছু বুঝতে পারল না গায়ের একটা লোক এগিয়ে আসতেই মুহু সরে গেল সামনে থেকে কুচকুচে কালো কুকুরটা তখন উঠে পড়েছে পুট পুট করে, দেখছে সবাইকে সেও বোধহয় বুঝতে পারছেনা কাকে এমন প্রণাম করছে বলায় পাগলা কিন্তু সেদিন রাতটা আর কিছুতেই কাটলো না বলায় পাগলা মারা গেল। ভোর থেকেই, ধী ধী পড়ে গেল সারা গায়ে ব্রাহ্মণপাড়ার কায়েস্নো পাড়ার প্রায় সবাই নগেন দত্তের কথায় বিশ্বাস করে ফেলল হম বলতে লাগল কষ্ট হয়েছিল বলাইয়ের ওকে পোড়াতে হবে।

নগেন দত্ত বুড়ো বেনু ডোমকে একশ টাকা বকশিশ দিয়েছে এখন এই শ্মশানে কুষ্ঠের কথাটা শুনে উঠতেই, বেশ কাজ হলো ও পাড়ায় সবাই বলল মরণদশা আর কি বলল মরবার আর জায়গা পেলিনে? মরলি তো মরলি শেষকালে কিনা গায়ে এসেই মরলি। বাতাসকেও বিশ্বাস নেই এখন রোগটা কি আর, চাট্টিখানি? ছড়িয়ে পড়লেই হয়েছে বাড়ি বাড়ি যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে খবরদার ছেলেপুলেরা আজ আর কেউ যেন বাইরে না যায় ওদিকে না যায় লক্ষ্য রেখো বাড়ির কর্তারা জারি করে দিলেন হুকুম। গিন্নিরা গঙ্গার জল ছিটিয়ে দিতে লাগল চারিদিকে। বাবাই বলল নগেন দত্তর মতো মানুষ হয় না এখানে কড়কড়িয়ে একশ টাকাই বেনু ডোমকে হাতে গুঁজে দিয়ে কলকাতাই বেরিয়ে গেছে দরকারি কাজে লোকটা সবসময় ব্যস্ত থাকলে কি হবে কর্তাদের কথা কেউ ভোলে না। এ একথা অবশ্যই কুনু তখন ভালো লাগছিলো না মোটেই। তবুও শুনতেই হলো কুনু class nine এর একরাশ বই কেনার জন্যেও নাকি দুশ টাকা এমনি এমনি দিয়েছে নগেন দত্ত। মাও তখন বাবাকে সমর্থন না করে পারল না বলল এইরকমই লোকটা বাবা যেন আরো একটু গদগদে হয়ে উঠলো আনন্দে বলল, হওয়া তো উচিত ধরো হয়েই গেছে শুনতে পারলে না কিছুতেই ঘর থেকে দুয়ারে বেরিয়েই মাকে বললে মা তোমার সেই লাল পেড়ে শাড়িটা একটু পরবো?

ঠক ছেড়ে শাড়ি পরতে আজ অবশ্য দারুন লাগছে হুমু কে ছোট আয়নায় ভালো করে দেখা যায় না কিনা তাই হাস পুকুরের ঘাটে,

ধুস দরকার নেই আর মানিয়ে এই বেশ ভালো শাড়ি পরে আজ হুমু অনেক বড় হয়ে গেছে এবার নিশ্চয়ই বড়দের সামনে গিয়ে দিব্বি মাথা উঁচু করে পারবে আমার আইফোনের স্বপ্ন আমার ছোট থেকেই খুব ইচ্ছে ছিল যে আইফোন কিনব আহ তো এখনো পর্যন্ত আইফোন কিনতেই পারিনি তো যেকোনো ফোন দেখলেই আমার আইফোন কিনতে ইচ্ছে করে এবং আমার ফোনের প্রতি অনেক খুবই অনেকটা পাগল এর মতো হয়ে যাই ফোন দেখলেই

আর কিনে ছবি তুলছে বা আহ social media তে ছাড়ছে দেখতে পাচ্ছি কিন্তু আমি এখনো পর্যন্ত নিতে পারলাম না কারণ অন্য মধ্যবিত্ত ঘরের যে ছেলে ওটাই অসুবিধা এখনও পর্যন্ত সপ্ন টা পুরন হওয়ার তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কারোর

আকর্ষণ লাগে যে না নিতে হবে আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই আহ আইফোন নিয়ে নিয়েছে তো আমিই দেখতে পাই যে ওরা নিয়ে আসে

আইফোনের প্রায়ই এক লাখ টাকার মতোন হয়ে যাবে কেনাটাই তো মস্কিল কারন আমাদের আহ প্রতিদিন খেটে খাওয়া মানুষ তাহলে আইফোন কেনা মানে একটা বিরাট ব্যাপার চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কেনা যায় আমার ছোট থেকেই খুব মানে এই ফোনের প্রতি বা আহ আরও মানে টিভি তারপরে এই যেগুলো আর কি মানে electronics জিনিস আর কি তো ওগুলোর প্রতি আমার খুবই ইয়ে আর কি মানে আগ্রহ ছিল বা এটারও ইচ্ছে ছিল যে mobile এর সারাসারি বা নেবার এইরকম আহ mobile এর কোন জিনিস তাড়াতাড়ি কিংবা অন্য জিনিস সারাসারি fee পর্যন্ত তা হইনি কিংবা করতে পারিনি তো এখনো চালিয়ে যাচ্ছি যদি কিছু একটা করা যায় তো এখন তো আমার মানে কি বলবো এক কথাই মানে একটা সখের জিনিস মানে বলার কিছু মানে দিনের বেলাতেও মানে সপ্ন দেখি যে আইফোন চলে এসছে আমি আইফোন ব্যবহার করছি কিছুদিন আগে আমার বোনও আইফোন নিয়ে নিয়েছে আমাকে এই অবস্থাতে কত দিয়েছিলো আমি দেখলাম তো দেখে খুব খারাপ লাগলো যে বনু নিয়েছে আমি আর কিনতে পারলাম না এখনো পর্যন্ত আইফোন এর কি বলব যে এত সুন্দর মানে দেখতে আর মানে আইফোনে না এতো এতো কিছু জিনিস আছে যে কি বলবো দারুন দারুন জিনিস আছে এই কটাই জিনিস আছে যেখানে কতো সুন্দর সুন্দর function আছে তারপরে ক্যামেরা খুব ভাল তারপরে আরও তো অনেক জিনিস আছে মানে ঘুমের ঘোরেও আমি সপ্ন দেখি যে আইফোন কিনব আইফোন কিনব কিন্তু এখনো পর্যন্ত হয়ে উঠছে না কবে যে হবে আইফোন কে জানে দিন মানে ওই পয়সা জমিয়ে জমিয়ে এক বছর দুবছর কেনা মানে এখন যদি ভাল একটা আয় থাকত তাহলে অসুবিধা থাকতো না কিন্তু আর আমি টুকটাক কাজ করে পয়সা জমিয়ে আইফোন কেনা মানে খুবই মুস্কিল তারপরে প্রতিদিন যা আহ নতুন নতুন function দিচ্ছে তা দেখেই ভালো লাগে আইফোন এর প্রতি আমার ভালবাসাটা খুবই মানে চেষ্টা তো মানে চেষ্টা করছি কিন্তু আহ হয়ে উঠছে না এখনো পর্যন্ত আমার সপ্ন কবে যে পুরন হবে কে জানে এখনো সপ্ন দেখি যে কবে পুরন হবে আমার হাতে কবে আইফোন আসবে কিন্তু এখনো পর্যন্ত এলোনা আমার আইফোন কিনতেই পারছি না কবে যে পূর্ণ হবে সপ্ন টা কে জানে সবাই আইফোন নিয়ে নিয়েছে যারা ভাল ভাল কাজ করে যাদের পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে income তাদের তো কোন অসুবিধাই নেই কিন্তু আমার তো সেইরকম নেই তাই আমি কিনবো টা কিকরে আর আইফোনেই এত সুন্দর মানে আহ আইফোনের যে পেছনটা তো এত সুন্দর design করা আছে যে আহ দেখলেই মানে লোভ লাগে যে না আইফোন নেব আইফোন নেব না শুধু photo তেই দেখা হয় টিভি তে ভিতরেই দেখা হই কিন্তু নেওয়া আর হয় না সেটাই অসুবিধা কবে যে আমার স্বপ্ন পুরন হবে সেটাই ভাবছি এখনো পর্যন্ত হল না আর আমি যেখানেই যাই সেখানেই শুধু আইফোনের গল্প হয়ে যায় মানে আইফোন টা এমনই যে দেখলেই নিতে মন নিতে চায় এখন আইফোনের জন্য পাগল কিন্তু এখনো পর্যন্ত আমার স্বপ্নটাই পুরন হল না জানি না কবে পূর্ণ হবে কতদিন লাগবে চেষ্টা করে এসছি একটু একটু করে পয়সা জমিয়ে যদি আইফোন নিতে পারি

কিন্তু এখন পর্যন্ত হয়ে উঠল না চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কবে হবে যতদিন না স্বপ্নটা পুরন হছে ততদিন মানে শুয়ে বসে কথাতেও শান্তি নেই এখানে বিরাট এটা পুরন করা মানেই খুবই মুস্কিল অনেকটা টাকার কথা প্রায় এক লাখ টাকার কাছাকাছি তারপরে বারির থেকেও মানে টাকা দেবে না বা বলবেও না কিনতে এত দাম বা বললে বলবে যে কি করবি এত দামি ফোন নিয়ে এইজন্যই কেনার চেষ্টা করছি যদি কেনা যাই জানিনা কবে পূর্ণ হবে আমার স্বপ্নটা টা আর যাদের যাদের আইফোন আছে তারা নিয়ে আসে দেখতে পাই হাতে নিয়ে দেখতে পাই কিন্তু আহ নিজের তো আর নেই যে বারিতে নিয়ে আসব কি ছবি তুলবো ক্যামেরা তে বা হাতে থাকবে অনেক নিজের থাকলে আমার মনে হই যে না নিজের আছে কিন্তু ওটা লোকের আহ বা বন্ধু বান্ধব এর ফোন যদি একবার নিয়ে আসি ওটা মনে হই না নিজের আর কেমন একটা লাগে ঐজন্যেই মানে ওদের দেখে আমার আবার শখ টা আরও বেশি বেড়ে গেলো ইচ্ছে টা আরও বেশি বেড়ে গেল যে না আমাকে কিনতেই হবে কারণ ওদের যেহেতু হয়ে গিয়েছে আমিও কিনতে পারব ওদের হয়তো টাকা পইসা বেশি বাড়ির থেকে থেকে দিয়েছে কিন্তু আমার থেকে তো আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে আমার তো আর বাড়ির থেকে টাকা এত আর দিতে পারবে না তাহলে নিজেকেই টুকটুক করে একটুকু জমিয়ে জমিয়ে কিনতে হবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কবে আমার স্বপ্নটা পুরন হয় তবে আইফোন এর মধ্যে নতুন নতুন এতো

আহ যেই মানে IOS আছে মানে OS টা আছে সেটাও খুব সুন্দর আর design টা ফোনের সেটাও খুব ভাল মানে কোনোটাতেই মানে কোন দিক থেকেই মনে হবে না যে আহ মানে আহ আজব লাগবে মানে কোনো দিক থেকেই মনে হবে না যে এটা নেয়া যাবে না এতটাই মানে অনেকটা আকর্ষণের জিনিস মানে সবাকেই একটা সপ্ন যে আমি আইফোন কিনব আমার ও ইচ্ছে যে আমি আইফোন নেব কিন্তু কবে যে নেব সেটাই খুজে পাচ্ছি না সব সমই তো আইফোন এর স্বপ্ন দেখেছি photo দেখছি কিন্তু আহ কিনতে পারছি না কবে যে কেনা হবে কে জানে সপ্ন যে কবে পূর্ণ হবে কে জানে এখন পর্যন্ত পূর্ণ হল না চেষ্টা তো চলছে আর সপ্ন যেদিন পুরন হবে সেদিন আমি খুব খুশি হব কিন্তু কবে যে পূর্ণ হবে সেটাই আমি বুঝতে পারছি না এইজন্যই ফোন করেছিলাম বলার জন্য সালাম ওয়ালাইকুম রাফা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার শরীর স্বাস্থ্য কেমন? আহ একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, ও আচ্ছা আচ্ছা, মানে আসলে এখন শীত চলে যাচ্ছে তো আহ মানে শীতের শেষ~ শেষের দিকে একটু ঠান্ডার সমস্যা সমস্যা হয় আর কি সবার কম বেশি হ্যাঁ আসলে আমার একটু allergy আছে তো, তো হচ্ছে ঠান্ডাটার দিক থেকে ধুলোবালি রাস্তায় বের হতে হয় কাজের জন্য সারাদিন একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে ভিতরে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 Dust allergy তো আপনার কি অবস্থা বলেন? আহ same to me আমার এ~ একই অবস্থা আমার হচ্ছে dust dust allergy র সাথে cold dust allergy দুটাই আছে আর কি আহ উম যার জন্য আসলে হয় কি শীত আসা মানে আমার একটু জম type এর না আসে যে কবে যে শীত চলে যাবে আর আমি হ্যাঁ হ্যাঁ উফ কি কি করে যে আপনার সাথে এই বিষয়টা মিলে গেল কারণ আ~ আমি আহ ছোটকালে খুব শীত enjoy করতাম মানে ছোটকালের ক~ কথা মনে পড়ে যে এরকম আহ শীতের সকালে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 বড়ো হইতে হইতে এই যে allergy র ঝামেলা যখনই বারা শুরু করে তখন টা এই সকালবেলা আহ আপনার ওই জানলা খুলে আহ ব~ বাইরে কুয়াশা দেখা আর পড়া তো অনেক পরের কথা বাইরে তো সকালবেলা ওঠাই বন্ধ করে দিয়েছিলাম, এরপর থেকে, এবার শীতের সকাল মানে আমার আর উঠা যাবে না আমি আর উঠবোই না, এরকম একটা বিষয় মানে ঠান্ডা লাগলেই আমার ঠান্ডা লেগে যায়, এই হচ্ছে ব্যাপার মানে একটু হ্যাঁ সেটা আমার হচ্ছে গরম পানি খাইতে হয় তারপরে গরম পানি দিয়ে একটু গোসল করতে হয়, খাবারদাবারেও একটু সাবধানতা অবলম্বন করতে হয় হচ্ছে আ~ আপনার বা ইলিশ মাছ বা এইসব আর কিছু যেইগুলা থেকে allergy টা বেশি হয় ওইগুলা কিন্তু খেতে পারতেছি না কি যে খারাপ লাগে তখন ও আচ্ছা আচ্ছা মানে আপনার হচ্ছে খাবারেও allergy

একদম বেশি ম~ বেশি পরিমানে করে আমার মনে হয় যে আমি আগে মনে হয় ভালো ছিলাম বরং দুই হাজার বারোতে মনে হয় আমি ভালো ছিলাম, কিন্তু দুই হাজার তেইশে বা আর শেষে যেই আহ আমাদের বাইশ সালটা গিয়েছে ঐটাতে খুবই মানে একটা খারাপ একটা অবস্থায় আমি চলে আসছি যেখানে কিছু খাওয়া দাওয়া করতে পারিনা সবা~ সাবান ধরতে পারিনা হাত চুলকাচ্ছে আহ উম কাপড় ধোয়ার powder ধরতে পারতেছিনা এমন একটু সম~ ও আচ্ছা আচ্ছা তারমানে আপনার skin allergy ও আছে Allergy টা আমাকে হচ্ছে কোনোদিক থেকে ছারেনাই আরকি ও আচ্ছা আচ্ছা এমনিতে আপনি আহ কি করেন? কি করা~ আহ মানে কি এখন কি কাজ করো

ও আচ্ছা আহ actually আমি এখন আহ লেখালিখির কাজ করি আমি আহ mainly একজন content writer copy writer content writer দুইটাই আহ যার জন্য আসলে আমার কাজ আহ আহ কাজের জন্য খুব বেশি আহ movement করা লাগে না আহ এইদিক থেকে একটু বেঁচে যাই আহ কি যে দ্যাখা যাচ্ছে আহ উম বাইরে গেলে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে, একটু হয়ে থাকে কিন্তু গরম আসলে কিন্তু সমস্যা নেই, গর~ আহ গরমে কিন্তু আমি আহ বেশ সুস্থ থাকি আরকি হ্যাঁ গরমে কিন্তু হ্যাঁ ভালো দ্যাখা যায় কিন্তু শীতের সময় এসেছে একটা সবাই কিন্তু একটা বয়স্ক বলেন, বাচ্চা বলেন বা এমনিতে মধ্যবয়সী যারা আছে সবারই কিন্তু টুকটাক সমস্যা হচ্ছেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ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 আহ কি বলবো আহ যে আহ unhappy news বলবো আরকি, এই যে আমাদের জন্য আহ news টা খুব সুখকর না আহ যে আহ ঢাকা শহর হচ্ছে আহ পৃথিবীর এক number দূষণের শহর হয়েছে আর কি আহ জন্য কিন্তু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

আহ ঐদিক থেকে আহ আহ কি কি সাস্থ সচেতনতা maintain করেছো? আসলে আমার একটা কথা বলবো যে আসলে কেশ~ মানে কিভাবে নেবে জানিনা, কথা টা হচ্ছে corona আসতে কিন্তু আমরা একটা জিনিস শিখছি সেটা হচ্ছে কিভাবে আমাদের নিজেদের খেয়াল রাখা টা তো আমরা আমাদের

এটা কিন্তু আমি মনে করি একটা ভালো একটা দিক কারণ বাইরে অনেক বেশি ধুলাবালি থাকে এই এটাই বলতেছি থাকে ওগুলো কিন্তু আমার হচ্ছে আহ আমার মানে আমার শাসকষ্টের মতো হয়ে যায় তখন, তো আমি দেখছি যে জখ~ যখন থেকে mask পড়া শুরু করলাম অভ্যাসটা তখন থেকে যে মনে হচ্ছে যে আলহামদুল্লিহা, কিছুটা ভালো আছি হ্যাঁ এবং দ্যাখেন যে এই দূষণের কারণে কিন্তু আহ মানে প্রচুর এখন শ্বাসকষ্ট নাই এমন মানুষ খুঁজে পাওয়াই খুব কম আমারতো মনে হয় যার সঙ্গেই পরিচয় হয় তারই দেখি যে শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে, আমার দুলাভাই আমার ভাগ্নি ভাইজান সবার একই অবস্থা দেখছি মানে একদম ছোট্টবেলা থেকে তাও আমি বললাম এবার আম্মু বোলো যে আগে কিন্তু এতটা রোগ আহ আমাদের ছিলোনা হ্যাঁ আগে সবকিছু খাবার দাবার হচ্ছে ভেজাল মুক্ত ছিল আর